রাজমহলটির ওপরের দিকে অনেকগুলি ঝুলন্ত বাল্ব লাগানো রয়েছে।

ছবিটিতে আমরা একটি জিম ঘর দেখতে পাচ্ছি।

ওপরের দিকে লেখা রয়েছে সাউথ কায়েরবাড়ি নেচার পার্ক ।

কিছু মানুষও দেখা যাচ্ছে তারা গাড়িতে কাজ করছে।

হোটেলটির সামনে একটি বাইক দাঁড়া করানো রয়েছে।

গেটটির ওপরের দিকে লেখা রয়েছে ব্রহ্ম কুমারিস ।

দোকানটির সামনে কিছু গাছ লাগানো রয়েছে।

জায়গাটি চারিদিক দিয়ে কাপড় দিয়ে ঘেরা রয়েছে।

ভেতরে দুজন মানুষ দাঁড়িয়ে রয়েছে।